Hello আমি বলছি হ্যাঁ কি যেন আমি পড়ছিলাম তোমাকে বলছিলাম যে আহ উদয়পুর bridge টা তালসারীর মতো ঠিক নয় এখানে এই একটু আসতে দাও তো এখানে জলের ধাক্কা তালসারীর চেয়ে কম এবং ।

দেখলাম bike riding এর ব্যবস্থা আছে পাড় বরাবর মোহনা পর্যন্ত beach এ প্রবেশের মুখে কিছু ছাওনি দেওয়া দোকানে বসে খানিক জিরিয়ে নিলাম। ডাবের সুমিষ্ট জল পান করে । সঙ্গে । কিছু কিছু ঝিনুকের গৃহসজ্জা এই গৃহসজ্জার সামগ্রী কিনে এই ইতিউতি ঘুরে বেড়ালাম beach বরাবর। প্রকৃতিও এখনকার বেশ মনোরম উদয় পুরের একটা আলাদা সম্পর্ক আছে তবে ভোরবেলা প্রকৃতি বেশ মোহনীয় রূপে ধরা দেয় বিকেলে দেখতে গেলাম দীঘা science museum । এটি একটি mini সংস্করণ বললে চলবে তবে খারাপ লাগে না ছোট্ট তারা মণ্ডলে ঢুকে পড়লাম রাতের আকাশকে সাক্ষী রেখে একে একে ধ্রুবতারা সপ্তর্ষিমণ্ডল । ইত্যাদির সাথে পরিচয় হলো। three D show তেই বাচ্চাদের reaction দেখে বেশ মনে আনন্দ হচ্ছিল। হঠাৎ করে ধেয়ে আসা octopas কে দেখে আমার পুত্রদ্বয় তো প্রায় আমাকে জড়িয়ে ধরে । মাথায় চড়ে বসে আর কি। দরিয়াপুর lighthouse এর কাছে ঘন জঙ্গলে কোন এক মন্দিরে আশ্রয় নিয়েছিলেন নৌকা ক্লান্ত নবকুমার।

না সেইদিন সেই মন্দিরে কাপালিকের আস্তানায় বলির বকরা হতে হয়নি কপালের পুণ্যে সঙ্গিনী হিসেবে পেলেন কপালকুণ্ডলা কে কাপালিকের আস্তানার । ধ্বংসাবশেষ আজও বিদ্যমান দরিয়া পুর lighthouse টি বেশ সুন্দর এখান থেকে আমরা এগিয়ে গিয়ে পৌঁছলাম পেটুয়াঘাট যা রাজ্যের সর্ববৃহৎ মাছ বাজার। এখান থেকে একটু দূরেই রসুলপুরের মোহনা পেটুয়াঘাট এ নৌকা troller এর আসা-যাওয়া লেগেই থাকে চারিদিকে বেশ মেছো মেছো গন্ধ। এরপর আমাদের গন্তব্য ঝুনু পুর হলেও হঠাৎ করে আমার পুত্রের শরীরটা একটু খারাপ করাই এ যাত্রায় আমাদের ঝুনু পুর দর্শন হলো না ফিরে এলাম hotel এ। বিকেলে অমরাবতী পার্কে। লোকে-লোকারণ্য আট থেকে আশি বেশ কিছুটা সময় কেটে গেল নির্ভেজাল আনন্দে Ropeway tower বসেছে চালু হয়ে গেলে । আকর্ষণ আরো বাড়বে বলে আশা করা যায় অমরাবতী পার্কে অনেক্ষণ boating করে বেশ ভালই লাগলো কুয়াশা সরিয়ে সকাল হতে হতেই । চা দোকান থেকে ধোঁয়া ওঠা চায়ে sip দিয়ে start করলাম পরের দিনের যাত্রা। আজ ছেলেটির শরীর ঠিকঠাক হঠাৎ করেই আজ যেন কেমন অন্যরকম সবকিছু থিতিয়ে পরা সুপ্ত ইচ্ছেগুলো গা ঝাড়া দিয়ে উঠলো। Speedometer এর কাটা সর্বদা ডানদিকে হেলতে চাইছে উষ্ণ কফির স্রোতে ভিজে যাচ্ছে তেরো কিলোমিটার দীর্ঘ সমুদ্রতটের উপর । ঝড়ো গতিতে পক্ষীরাজের ঘোড়া ছুটিয়ে এসে পড়লাম আমার সবচেয়ে প্রিয় sea beach মন্দারমনি দরজা খুলে পা রাখতেই সাদা ফেনায় ডুবে গেল sleeper । গাড়িতে হালকা সুরের music চালিয়ে বেরিয়ে এলাম রমণীয় বিশ্বের সৌন্দর্য frame বন্দি কর করলাম এর আগেও যতবার এসেছি । ঠিক এতটাই আনন্দ হয় প্রতিবারই তবে প্রকৃতি বাঁচিয়ে পর্যটন করতে না পারলে আগামী দিনে মন্দার মনি হয়তো শ্রী হীন ।

আমার রাস্তা দুধারে দোকান কিছু গৃহসজ্জার জিনিস কেনা হলো তারপর হ্যাঁ বল । বাঁশবনে ঢাকা গ্রামে বিদ্যুৎ নেই তাই মাঝে মাঝে l

কিন্তু বাজারে আছে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশের তিনটে পোশাকের একটি মনোহারি । দুখানা হাল, আরেকটা আরও তো আছে। একটা Haskin machine তার পেছনে ইটভাটা আছে। চারপাশের গ্রাম থেকে লোকেরা বসে রাত নয় টা অবধি। জোর জমাটি ভাব থাকে তোমায় কিন্তু আমি নি । এ হাসে তোমাকে চুপ বলিনি । তুমি কি নেরি কুত্তা ছারা ঘোরে পিঠের উপর মাঝে মাঝে চরে যায় । আবার সব চুপ চাপ পাঁকের নিচে বট গাছের প্যাঁচার দাপট অন্তর্গত মনে হয়, সময় টা ছিল শিতের বাজারের উত্তরের বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল । তারপর আকাশ হোল মেঘে হালকা আর বৃষ্টি শুরু হোল খুব ধারালো ভদ্রলোকে বলে পৌষের । ছোট লোকেরা বলে , আর বৃষ্টি র সঙ্গে বাতাস বইলে হলে তাকে বলে , সেবার এই আবহাওয়া হয়ে পরে । তখন দুরের ধান কাঁটা । এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড তাই লোকের মেজাজ গেলো বিকরে, চাষা বুস মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো উদের ঝলমলে একটা দিন। এবং বিকাশ করতে থাকলো । শেষ অব্দি ক্ষিপ্ত কোন কোন যুবক চাষি দেখিয়ে বলে দিল মাথার উপর আর কোন কেউ নেই মাথার উপর । l

তখন যা খুসি করা যায়, ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্কই বাধে, মারামারি র উপক্রম হয়, এবং তর্কের কোন । একটা কিছু পেলেই হোল সেই আকাল দুর্যোগের দামে ঘরে বসে কারর সময় কাটানো সবাই চলে আসি সভ্যতার ছোট উনুনের পাসে হাত তা সেঁকে নি । এই টুকু যা সুর তখন এবং অলস দিন কাটানোর এক ঘেয়েমি দূর করতে নানান কথা মুম্বাই তে অভিনেতা অভিনেত্রি কিংবা গায়ক এবং ইন্দিরা গান্ধী। মুখ্য মন্ত্রী, MLA, নইত ছড়াবাউরি সেই সবই এসে জায়, জোর কথা কাটি হয় সাউলার মিত্তি ভাটের বাড়ি ধানের মশগুল। আজ এমন কাল পইসা পাওয়া তাই ঘাড়ের ওঙ্কার সেই সময় এলো এক বুড়ী, থুড়থুড়ে পুরো ভিখারি বুড়ি রাক্ষসীর চেহারা এক মাথা সাদা চুল ছেঁড়া নোংরা একটা কাপড় পরে নি।

সু দীর্ঘ আয়ুর চিত্র প্রকর গল্পের মধ্যে ঢুকে তাকে দেখে সবাই তর্ক থামালও এই কিভাবে বেঁচে বর্তে হেঁটে আসত । সেটাই সবাই কে অবাক করছিল, কিন্তু কিছু বলল না তখন একজন তাকে জিজ্ঞাস করলো ও বুড়ি তুমি কোথা থেকে এলে? বুড়ি বড় মেজাজি, গজগজ করে জবাব দিল সে কোথায় আহ সে কথায় তোমাদের কাজ কি বাছারা? ওরা হেসে উঠল ওরে বাবা ভারি তেজি দেখছি। এই বাদলাই তেজি চাট্টুর মতো বেরিয়ে পরেছে বুড়ি ক্ষেপে গেল তোমাকে কত্তা বাবা ডাকছে, খবরদার অ কথা কু কথা বোলো না আমি যেখান থেকে ই আসি লোকের । একজন ঠাণ্ডা মাথায় বলল ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞাসা করছে। তোমাদের মাথায়। বলেই সে কম্বলের ভিতর থেকে একটা নেকড়ায় বাঁধা পইসার থলি তারপর তার রাস্তায় নেমে পরল, লোকেরা চেঁচিয়ে উঠল মরবে রে নির্ঘাত মরবে । বুড়ি ঘুরে বলল তোরা মর, তোদের ।

সবাই দেখল বুড়ি নড়বর করে বাঁকের মধ্যে বট তলায় গেল বট তলাও ফাঁকা মাটির টা কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখে সামনে সেখানে গিয়ে শেকড় টা রয়েছে, শেকড় টার পিছনে বুড়ির গায়ের খোলস রয়েছে। সেখানে পিঠ ঠিকিয়ে পা ছড়া দিছে, বুঝে গেল বুড়ি র অভিগত্যা প্রচুর আছে, কেউ কেউ বলে বরং বাউয়া তাই বারুয়াড়ি তলায় গেলেই। নির্ঘাত মরে যাবে এই কথাই এই বার সভাবত এবার বুড়ি কে নিয়ে অনেক কথাই আসে শুনব আবার পৌষ এর বাদলা সম্পর্কে গ্রামে পুরনো তা হল। শনি তে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব অর্থাৎ শনি তে বাদলা লেগেছে সাত দিন থাকবে মঙ্গলে পাঁচ দিন আর বুধে তিন দিন। অন্য দিনে লাগলে এক দিনের ব্যাপার এ বাদলা লেগেছিল মনে হোল, কেউ অবশ্য হিসাব করে নি কিন্তু

Hello নিচে আমার রাস্তার দুধারে দোকান থেকে কিছু গৃহ শয্যার জিনিস কেনা হোল তারপর মন্দার মনি কে bye bye জানিয়ে চললাম তাজপুরের পানে। তাজপুরের entry point থেকে main bridge অনেক দূরে রাস্তার দু ধারে মাছের ভেরি সমুদ্র পিছিয়ে লেগুনের জন্ম হয়েছে তাজপুরে। লেগুন আর সমুদ্র কে কেন্দ্র করে এখানকার মানুষ দের জীবন জীবিকা এত শান্ত আর নিরিবিলি ঝাউ গাছে ঘেরা সামদ্রিক পরিবেশে এখন আর সচারাচার দেখা যায় না। অদুরে beach এর উপর জেলে লউকার উপরে একটি seeing এ পাখির চঞ্চালতা frame বন্দি করলাম। beach এর ধারে ছোট ছোট গুমটি দোকান নিজেদের ইছা মত কাঙরা ও ইলিশ order করা beach এ কিছু ক্ষণ সময় কাটানো। beach ধরে অনেকদুর । এগিয়ে চাঁদ পুর সৈকত এর কাছা কাছি গিয়ে আবার ফিরে এলাম ঝাউ বোনের ভিতর বিজয় মালিয়া and company এর ছরা ছড়ি, যা এখানকার ছোট ছোট hotel গুলোতে সহজেই ল্ভ্য। সবই মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখেই, মধ্য গগনে সূর্য তাই আর দেরি না করে ফিরে এসে দুপুরে আহারাদি সারলাম তাজপুরে খানিক বিশ্রামের পর লাল কাঙরার দল আর ছোট শিঙে, আর ধেউ এর জলে ঢুকে যাওয়া মাছরাঙ্গা কে বিদায় জানিয়ে তাজপুর ছারলাম।

কখন যে গাড়ির site এ বসে ঘুমিয়ে পরলাম আজও নিশ্চয়ই দোকান গুলিতে এতো ক্ষণে সন্ধ্যে বাতি জলে উঠেছে।

আজও হয়তো কপালে নতুন সিন্দুরের ছোঁয়া নতুন সপ্ন বুনছে ঢেউ জলছল । ব্যাক্তি জীবনের উন্নতির জন্য শান্তি ও সু সিস্থি অবশ্যক জাতি ও জীবনে প্রগতি ও অগ্র গমনে এর জন্য শান্তি ও সু সিস্থি জরুরি। এই শান্তি ও সু সিস্থি যে নানা শর্তের উপর নির্ভর শীল তার মধ্যে অন্য তম দুটি শর্ত হল ধর্মীয় সহিস্নুতা ও সাপ্রদায়িক সম্প্রিতি। এই সহিস্নুতা ও সাম্প্রতি জাতীয় ঐক্য কে সংহত ও দৃঢ় করে বহু ধর্ম বহু সম্প্র্যদায় বহু ভাষা ভাষী র দেশে এই সহিস্নুতা ও সাম্প্রতি বিশেষ ভাবে কাম্য জাতির সন্মান ও আন্তর্জাতিক স্তরে জাতির মর্যাদা র বিষয় এর সঙ্গে সম্পিক্ত।

আমাদের দেশে ভারতবর্ষ কে ঐতিহাসিক ship বলা হয় বস্তিত ভারতবর্ষ মহান মানবের মিলন বলতে খুব কষ্ট। খুব সামান্য হলেও পেয়ে হারানোর দুঃখ ভোলা খুব কঠিন যেমন আমি আজ অ ভুলতে পারিনি দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণী এবং তার পর চতুর্থ শ্রেণী। এই বি টা কি জানিস? এই বই তা আমাদের school এর ছাত্র লিখেছে sir লিখেছে তপন কুমার তপন দা এই গল্প টা লিখেছে। অথচ school এ আমার সব কিছুতেই performance বেশ ভালো ছিল, পরীক্ষায় প্রথম হতাম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নেই নেই করে দু তিন টে খেলায় প্রথম দ্বিতীয় হতাম।

হাতের লেখা খুব সুন্দর না হলেও আর পাঁচ জনের থেকে ভালো ছিল। পুরষ্কার এর মধ্যে ছিল packet pastel রঙ এক packet lead pencil দুটি plastic এর scale একটা camdic এর ball, একটা fountain pen দুটো eraser ও lead pencil এর।

কিন্তু নিজেকে হতভাগ্য ছাড়া কিছুই আজও ভাবতে পারিনি, ওই বছর উনিশ আটাত্তর সালে ষোলই ভাদ্র পশ্চিমবাঙ্গ বাসীর জীবন ভেসে গেল। এক অদ্ভত বন্যা সব কিছু লন্ড ভন্ড করে গেল কিন্তু আমাদের বাড়ি দাড়িয়ে ছিল তাই বাঁধ থেকে বাড়ি ফিরে সেগুলু নেরে চেরে দেখলাম।

এবার আর লন্ড ভন্ড নয় এবার সব কিছু তোলপাড় করে ভাসিয়ে গেল আমাদের মাটির বাড়ি টা সিথিয়ে পরল আমার দশ ফুট মাটির গভিরে। আমার সুখের চিঠি আনন্দের ঐ শ্বর্যয় প্রায় উনিশ আটাত্তর এর বন্যা কত কি ক্ষতি করেছিল তার হিসাব আমার ঘরের ছোট দেওয়ালে কুলঙ্কিতে রাখা আছে। আর আছে আমার মনে সে হটাত করে বন্যার ভায়াবহ রুদ্ধ শ্বাস ঘটনা। যেখানে প্রতি মুহূর্তে সংশয় সেখানে আমার জীবনে এক তুচ্ছ ঘটনা এই সামান্য ব্যাথা কেবল আমার সেটুকু করতে না পেরে যে অন্যায় করলাম তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। তবু বলতে বাধ্য হচ্ছি, এই সামান্য ঘটনা তাই আমার স্বরণ করিয়ে দেয় সেই মহা প্রলয়ের কথা গ্রামের রাস্তাঘাট, সে যে এসে বলল থানায় খবর দিয়ে কি হবে । পটল তুলেছে । তার আবার থানা পুলিশ পাঁচ ক্রোশ দূরে থানার খবর তারপর ওরা আস্তে আস্তে ততক্ষণে কবে মরেছে হিসাব আছে নাকি? পেটটা ফুলে ঢোল হয়েছে কেমন । তাহলে কি করব চৌকিদার দার দা । নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হবার বিজ্ঞ চৌকিদার দার এর পরামর্শ মানা হল, মাঠ পেরিয়ে দু মাইল দূরে নদী এখন শুখনো । সেখানে ফেলে দিয়ে এল কজন মিলে, বাঁশের চেংদোলা ঝোলানো হল, সেটাও ফেলে দিয়ে এল ওরা যদি উজ্জল । ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখল হটাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে পউছাল তখন জানা গেল ব্যাপার টা । সেই বুড়ি মড়া টা তুলে নিয়ে আসছে মুসলমান । আজই মাথায় টুপীও পরেছে কেউ কেউ তারা যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু তারা ওকাব হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার। না বুড়ি যে মুসলমান প্রমান । প্রামান অনেক অনেকর মুখে শুনেছি মুখে বির বির করে আল্লা বা এমন কি গ্রায়ের মোল্লা সাহেব অ কট্ট করে বললেন আজ নামাজের সময় । তখন বুড়ি মারা যাছিল ও কে স্পর্শ করেনা তা কে জানে বুড়ি মরছে আমি জাছি শহরের মামলার জন্য তাই দেখা হল না ব্যাপার টা কি হল ফিরে এসে শুনলাম বুড়ি কে ফেলে দিয়েছে । তউবা তউবা তাকি হয় আমরা বেঁচে থাকতে তাই কবরে দেওয়া্রা ব্যাবস্তা হয়, গ্রেয়ার ভট্টাচার্য মশাই সবে বাস থেকে নেমে ছিলেন উঁকি মেরে সব দেখে বললেন অসম্ভব। আমিও তো মহিলার সঙ্গে একি বাসে শহরে গিয়েছিলাম আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রী হরি শ্রী হরি তার সপক্ষে অনেক প্রমান জুটে যাবে কাল আমি কামাতে বসবো বলে বট তলায় এসেছিলাম দেখলাম বসা যাবে না আপন মনে বলছিল বুড়ি একসময় এখন খুব নামাজ পরে এবং নিবারের চেঁচানি ।